একটা বড় ফাঁকা জায়গা দেখা যাচ্ছে যেখানে অনুষ্ঠান হচ্ছে একটা--

মাঝখান থেকে জায়গা রয়েছে যাওয়ার অনেকে বসে আছে।

উম উ আর তেমন বেলুন -এর মদ্যে সাদা সাদা টিপ দেওয়া রয়েছে পিছনেও--

আর লাল আর সাদা বেলুন দিয়ে সাজানো রয়েছে অনেক লোক রয়েছে।

উম প্লাস্টিক -এ মোড়া অনেক কয়েকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

আ পা আর টা কালো রঙের এ উম--

আ লোক দাঁড়িয়ে আছে একটা বউ মহিলা রয়েছে তিনটে বাচ্চা দেখা--

আর ছাদের মধ্যে অনেক স্টোনচিপ পড়ে আচে ইট পড়ে আচে।

উঁম ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প -টা আর দূরে গাড়ি রাস্তা রয়েছে।

পাশে ওই পাথরের ওই গুহা মতন রয়েছে ওর মধ্যে ঢুকছে।

সামনে ব্লু চেয়ার পিছনে উম লাল রঙের চেয়ার --

এ্যা যেখানে বা বা সাইড -এ পোস্টার মতন করা আছে অটো ওয়ার্কশপ বলে দেখা যাচ্ছে লেখা আছে।

এখানে একটা প্যান্ডেল করা রয়েছে খুব সুন্দর প্যান্ডেল করা আছে।

উমম একটা সপিং মল দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে ম্যাট্রি---

এখানে অ্যা উম দূরে দেখা যাচ্ছে সেই পাথরের ওপর দিয়ে জল পড়ছে।

এখানে থেকে জল চৌবাচ্চা উমমম করা হয়েছে একটা।

যে একটা কালো রঙের টিশার্ট পরে আছে জিন্স পরে আছে বোর্ড -এর মধ্যে কিছু একটা লিখে দিয়ে--

সামনে একজন লোক দাঁড়িয়ে আছে একটা মহিলার সাথে কথা বোল--

একটা বড়ো টাওয়ার দেখা যাচ্ছে উঁম দূরে গঙ্গা রয়েছে।